দোকানটির ভিতরে দুইটি ল্যাপটপ রাখা আছে।

এখানে জিম করার অনেক সামগ্রী রাখা আসে।

এখানে একটি লোহার গেট আসে।

বিল্ডিংটির সামনে একটি সাইন বোর্ড আচে--

দোকানটির বিতরে একটি দেওয়াল গড়ি আছে।

এখানে একটি গরের ভিতরে চেয়ার টেবিল রাখা আচে।

গরটির ভিতরে লাইট জ্বালানো আসে।

দোকানটির সামনে একটি সাইনবোর্ড আছে।

ক্যানটির ভিতরে একটি শোকেস আসে।

এখানে একটি ঘরের ভিতরে খুব সুন্দর করে সাজানো আচে ।

কাউন্টারের ভিতরে লাইট জ্বালানো আসে।

রুমে লাইট জ্বালানো আসে।

এটির নীচে টাইলস লাগানো আচে।

এখানে দু চার জন মহিলা আছেন।

এখানে দুইজন লোক তাদেরকে ব্যায়াম শিখাচ্ছেন।

রকে গাড়ি ঘুড়া মানুষ চলাচল করসে।

ঘরটির বাইরে আরও একটা লোক দাঁড়িয়ে আছে।